গরুর গলায় একটি নীল কলার রয়েচে এবং একটি সুস্থ দেখাচ্ছে।

মিক্সারটি একটি ইটের দেওয়ালের কাছে স্থাপন করা রয়েছে।

এই ছবিটিতে একটি নীল ও সাদা রঙের বহুতলীয় একটি বিল্ডিংকে দেখা যাচ্ছে যার বাইরে পাঁচিলের মতো একটি ইটের দেওয়াল রয়েছে।

ছবিটিতে একটি সাধারণ রেস্তোরাঁ বা খাবারের স্টলের আভ্যন্তরীন দৃশ্য দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকজন লোক দৃশ্যমান।

তাবুটি লাল ও বেইজ পর্দা দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে।